এটা কোন একটা ইলেকট্রিক জিনিসপত্রের দোকানদেখা যাচ্ছে যেখানে ওয়াশিং মেশিন দেখা যাচ্ছেই স্ত্রী দেখা যাচ্ছে অনেক কিছু অনেক লাইট জ্বলছে অনেকগুলো পাখা রয়েছে।